হম বলছি আপনার সাথে ওই আলোচনাটা ওদিনকে half রয়ে গেছিলো আমাদের আহ complete হয়নি আপনার একটা phone call চলে এসে ছিল তাই তো আমরা ওই investment নিয়ে ও দিনকে bank এর সম্পর্কে কথা বলছিলাম আমার ওই সম্পর্কে আর একটু detail বিস্তারিত ভাবে জানার এই ছিল কি জানতে চাইছেন আপনি? ওই আপনি তো ওদিনকে বলছিলেন না আপনার কোথায় কোথায় investment আছে কি করবেন কোথায় করবেন? কোথায় করলে ভালো হয়? তাই একটু বিস্তারিত ভাবে বলুন,

তো কারণ হচ্ছে FD এর rate of interest তো খুবই কম এখন FD তে government তো খুবই কম rate of interest দেয় আর bank interest তো আপনার একেবারেই কমে গেছে আজ কাল তো bank এ টাকা রাখা আর বাড়িতে টাকা রাখা তো অন্য scene হয়ে গেছে তো খুব একটা তো কিছু হ্যাঁ পাওয়া যাই না আহ bank এ টাকা রাখলে তো তাই জন্য আমি FD তে খুব একটা টাকা রাখি না তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আহ আমি PF বা বলেন NPS এই গুলোতে বেশি টাকা রাখার try করি এন আপনি NPS এর নাম শুনেছেন কি হম national pension scheme জানি আমি

তো আমি সেই গুলোতে আহ basically টাকা রাখি আহ তো ওদের খানে rate of interest টা একটু better পাওয়া যাই in comparison to every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

হ্যাঁ তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমি আহ ওই খানেই টাকাটা রাখি ওখান থেকে যে return টা আসবে তবে হ্যাঁ ও গুলোতে কিছু cap থেকে সেই cap টা হচ্ছে যে এক খুনি টাকা গুলোকে withdrawal করা যাই না সেগুলোএকটা locking period থাকে তার আগে টাকা গুলো withdrawal করা যাই না

তো ঠিক আছে সেইটা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 সে সব manageable হ্যাঁ আহ bank এর আজকাল খুব বাজে হয়ে গেছে কে বাজে হয়ে গেছে

bank এর যে rate of interest আছে আহ সেইটা একেবারেই satisfactory না

টাকা basically রাখা উচিত হচ্ছে mutual fund এ রাখা উচিত property তে invest করে দেওয়া উচিত property তে generally সব সময় আহ টাকা appreciate করে কিন্তু mutual fund এ তো শুনছি টাকা বাড়ছে না না mutual fund এ যেটা হয় সেটা হচ্ছে যে আপনি immediate return পাবেন না mutual fund এ return পেতে একটু সময় লাগে মানে mutual fund এ হচ্ছে আপনি south term এক বছরেই যদি আপনি যে যদি ভাবেন যে return চলে আসবে দু বছরে যদি ভাবেন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 মানে অত তারা তারই ওখানে return আসে না একটু সময় নিয়ে তারপরে আসে

মানে আর mutual fund হচ্ছে সেই জন্য আরকি সব সময় বলে যে long term তো আপনি কোথায় কোথায় টাকা রাখেন আমি আমার আগে bandhan bank এ একটা FD করা ছিল কারণ তখন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 আচ্ছা bandhan bank এ কি আপনার এখনো FD আছে FD আছে ওটা mature হয়নি তো bandhan bank এ আপনার কখনো মনে হয় না যে bandhan bank এ টাকা রাখা টা risky কারণ হচ্ছে bandhan bank টা হচ্ছে একটা নতুন bank ওখানে আপনার কোনো দিন মনে হয়নি না ওরা নতুন হিসাবে যে ভাবে grow করেছে সেটা সত্যি commendable আচ্ছা আচ্ছা bandhan bank এর office কোথায় আপনি জানেন bandhan bank এর office অনেক জাগাই আছে কালিপঞ্চে আছে না ওটা তো bank এর branch টা হ্যাঁ office আছে ইকে টাওয়ার

আচ্ছা তো ওখানে কি ওদের ভালো office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 আমি বলতে চাইছি যে standard office

দা চকচকে office দা দা বিক্রি করে নাকি ওরা

না দা শুনিনি আমি দা চকচকে শুনিনি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

state bank এ কি বাজে বলতে কি মানে আপনার মানে আপনার কি সমস্যা হয়ে ছিল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 মানে state bank এ আপনি FD করতে পারেননি FD ওরা এত ঘরাই ওদের এই না ওই না সেই না এত কিছু বলা সম্ভব না মানে ওদের এত document থাক চাই কখনো এটা চাই কখনো ওটা চাই মানে ওদের নিজেরই picture quality নেই যে ওরা কি চাই বার বার বার বার ঘোরাতে থাকে ভীষণ harass করে সেই জন্য আমার এতে খুবই খারাপ experience তো আপনার মনে হয়না government এর এখানে কিছু করা উচিত অবশ্যই করা উচিত কিন্তু government কোথায় কিছু করে সাধারণ মানুষের জন্য government কোথায় আছে উম তো এই problem টা অবশ্য state bank এর problem টা আমি অনেকের কাছ থেকে শুনেছি আরকি state bank এ আহ প্রচন্ড ভাবে আরকি মানে আহ কোনো কাজ আহ দু তিন বার না গেলে নাকি state bank এ হয় না হম আপনার account নেই state bank এ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 তো basically আমার account আছে main account সেটা আমি operate করি সেটা হচ্ছে HDFC তে তো HDFC তে আমার আহ major জিনিস টাই আরকি বাড়ি থেকে online হয়ে যাই আমার খুবই কম bank এ যেতে দরকার পরে তো ব্যাপারটা হচ্ছে সেটাই তো আমি কখনো তাই জন্য মানে খুব একটা এতে যাই না ও তো যা এই কারণেই আমি generally nationalised bank গুলোকে আমি খুব একটা prefer করি না তো আমি তাই জন্যই private bank কেই যাই তবে private bank এ এও আরকি আহ সব bank মানে সব bank ভালো হয় না তো ICICI এর আমার আহ কিছু কিছু আহ বাজে experience ও আছে তো HDFC তে আমার experience টা এখনো পর্যন্ত ঠিক আছে জানি না ভবিষতে কি হবে তো ICICI bank আগে মানে আমার experience আছে যে আহ মানে actually আমার আমার মায়ের সাথে একটা joint account ছিল তো account টা আমি হঠাৎ করে government rules করে যে পাঁচ হাজার টাকা minimum balance রাখতে হবে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 আমি ওদেরকে চার পাঁচ বার mail করি ওদেরকে চিঠি দিয় চিঠি দিয় এটা বলার জন্য যে আমার account টাকে close দাও তোমরা কিন্তু ওরা শোনেনি ওরা সেই প্রতি quarter সেই deduction গুলো করতে থাকে তো Finally যেটা হয়েছিল যে আমার negative balance হয়ে গেছিলো আচ্ছা তো তারপরে আমি আহ অনেক complan করে অনেক চিঠি আহ পত্র পাঠিয়ে last এ credit card destroy করে দিয়ে register এ চিঠি পাঠিয়ে তারপরে আমি ওটাকে আহ close করি finally আপনি credit card use করেন? কোন bank এর credit card use করেন? Axis তো Axis এ কি আছে অনেক offer আছে restaurant এ দেড় percent discounts পাওয়া যাই আর অনেক সময় আহ offer থাকে myntra pizza তে shopping এর উপরে offers পাওয়া যাই আচ্ছা আচ্ছা আপনি কি generally কি Prefer করেন credit card transaction নাকি cash transaction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

তখন আমি credit card টা use করি এটা next cycle আমার টাকাটা চলে যাই আচ্ছা আচ্ছা আপনি offline কেনেননা

তো generally কি আপনি online সব বেশির ভাগ

আচ্ছা তো credit card use করতে কখনো ভয় লাগে না আপনার online না এখন আমি আমাদের হবে না আমাদের generation এটা নিয়ে take survey তে এখন আমাদের ভয় হয় না যারা করে না জিনিসটা তাদের পক্ষে একটু dangerous ব্যাপারটা সেই আমি এরকম multiple case এ শুনেছি যে credit card ford আরকি তো ওখানে টাকা মানে আহ তুলে নিয়েছে মানে সে details হয়তো দিয়েছে আহ হ্যাঁ তা বলে তার ও দোষ আছে আরকি তো সেখান থেকে আহ মানে সব share করে ফেলেছে ভুল করে ভুল করে আবার কি জেনেই দিয়েছে

না না জেনে নিশ্চয় আপনি আপনার টাকা পয়সা কাউকে দেবেন না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 exactly তো সেইটা হচ্ছে মানে সেটা না জেনে আরকি সব কিছু দিয়ে দিয়েছে এবং সেই খান থেকে আহ অনেক টাকা পয়সা চলে গেছে তো সেই জিনিসটা তারা জানে না তো credit card মানে আমি অনেক educated লোকের ও দেখেছি মানে আপনি সেটা বুঝতেও পারবেন না যে আহ মানে educated না অনেক যাদের আহ আহ আহ awareness আছে তাদেরকেও দেখিছি আমরা যে skinning হয়ে যাই skinning সমন্ধে আপনার কোনো idea আছে

আহ যে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা credit card এর replica আহ তৌরি হয়ে যাই তো সেখান থেকে ও গুলোকে আরকি মানে সেখানে আপনি বুঝতেও পারবেন না ওদের কাছে একটা device থাকে সেই device এ ওরা জিনিসটাকে পুরো একটা প্রতিমা নিয়ে নেই সেই copy দিয়ে ওরা মানে আপনার credit card এর replica তৌরি হয়ে যাবে আমার জানা ছিল না আহ জিনিসগুলো প্রচন্ড ভাবে problem হচ্ছে হম credit card জিনিসটাই একটু risky but আহ but অনেক সময় কাজও আসে আপনি যদি একটু sort of crash থাকেন কোনো emergency হয়ে গেলো তখন at list কাজে এসে যাই জিনিসটাকে awareness থাকা দরকার আর বুঝে চললেই problem নেই হ্যাঁ সেইটা তো আছে মানে কিন্তু ওই আরকি অনেকে থাকে restaurant এ গেলো restaurant এ যাওয়ার পর credit card টা দিয়ে দিলো তো আহ সেটাকে five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 machine সামনেই নিয়ে আসবে হ্যাঁ এখন অনেকে machine সামনে নিয়ে আসে কিন্তু অনেক জায়গাতে এখনো সেই wirless machine গুলো নেই অনেক জায়গাতেই আছে যেগুলো word machine তো generally যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের সাথে যাওয়া উচিত তো অনেকে করে event pin ও share করে দেয় তো উম উঠে যাবো না pin share করে দিলাম যে ওটা সে করে দেবে তো actually problem গুলো সেখান থেকেই হয় উম যে ওখান থেকেই ওরা গেলো গিয়ে side এ গিয়ে আহ data skipping করে নিয়ে চলে গেলো তো সেই problem গুলো আরকি এখনো আহ রয়েছে তো তো তার জন্য অনেক কিছু আহ facilitty বেড় করেছে ওরা অবশ্য cheap card যেগুলো বেড় করেছে সে গুলোতে একটু আহ security টা বেশি তো সেই সব জিনিস গুলো র রয়েছে এখন

হ্যাঁ সেটা তো অবশ্যই

তো কোথায় use করেছেন আর কেনো use করেছেন যদি একটু বলেন

মানে কত টাকার transaction

তো ওখানে উম আহ ওই জিনিসটা এখন আমার ক্ষেত্রে ওটা covid এর সময় একটু help করছে এখন আহ ওটা মানে মানুষের হাতে দিতে হচ্ছে না তো যেখানে যে machine গুলো আছে সেই machine গুলো তে swipe করলে আহ ওখান থেকে automatic সেইটা হয়ে যাই তো সেইটা একটা ভালো জিনিস আরকি তো আপনার Axis সে আপনার আহ Axis এর credit card আহ যেটা আছে সে সেই credit card টা কি credit card আপনার মনে আছে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

তো ফিলিপ ওটাই offer পান right

আপনি কখনো এ use করেছেন আহ MX না আছে তো basically আমার একটা MX card আছে হম তো MX card এ যেটা হচ্ছে এখানে offer খুব ভালো থাকে

তো কিন্তু MX card এর problem টা হচ্ছে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

তো এইটা একটা problem কেনো সব জায়গাই ন্যায় না কেনো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 তো এইটা মানে MX card এর এটা একটা problem যে আপনি যদি রাস্তায় বেরোন MX card নিয়ে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাথে আহ আর একটা আহ card নিয়ে যেতে হবে

তো আহ এইটাকে আপনার আহ mx card এর problem এগুলো রয়েছে তো আমি বাইরেও দেখেছি যে আহ mx card use করার মানে অনেক জায়গাতেই mx card আমার except হয়নি

তো সেই গুলো কিন্তু যেটা সবচেয়ের আহ most reliable card সেইটা সেটা হচ্ছে যে আপনার আহ citi bank এর card আচ্ছা তো citi bank এর card টা আমার কাছে মনে হয়েছে সব চেয়ে বেশি reliable card তো সেই card টা দিয়ে মানে আমি আজ পর্যন্ত কোথাও citi bank এর card except হয়নি আহ এরকম আহ পাইনি মানে আমি with in india বা india আর বাইরে এমন কোনো জায়গা আজ পর্যন্ত পাইনি যেখানে আমার আহ citi card except হয়নি but citi card এ এ rewards টা একটু কম থাকে rewards points বলুন বা rewards বলুন সেগুলো citi card এ একটু কম থাকে সব চেয়ে বেশি থাকে mx এ MX এ এরকমও হয়েছে আমি offer পেয়েছি যে আহ movie ticket এর মানে চারটে thousand rupees এর movie ticket but unfortunately যখন আহ পেয়েছিলাম আহ তো তখন pandemic start হয়ে গেছে আহ তো সেই movie ticket আমি আর কোনো দিন use করতে পারিনি তো ওরা আমাকে আহ অনেক বার এ দিয়ে ছিল extension দিয়েছিলো but ওই আরকি তো দু মাস তিন মাস ছয় মাস করতে করতে করতে করতে দু বছর হয়ে গেছে আহ তো সেটা ultimately সেটা expire করে গেছে আর use হয়নি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 না তখন কিছু একটা offer ছিল সেই সময় তো যে কারণে পেয়েছিলাম কিছু একটা satna amount shopping এর একটা offer ছিল কোনো এক month এ বোধয় তো সেই কারণেই তখন ঐটা দিয়েছিলো তো এখন আর আহ সেই offer গুলো নেই তা এখন অন্য অন্য offer থাকে তো সেই সেই গুলোতে আহ থাকে আরকি but otherwise এমনিতে MX card use আহ good one তো MX card এর ওই যেটা বললাম আরকি ওই problem গুলোকে যদি আপনি আহ MX এ কোনো shopping টপিং এ offer পান

মানে MX এর আহ shopping এর offer বলতে আমি পেয়েছিলাম হচ্ছে একবার আমি laptop কিনেছিলাম সেই laptop এ একটা offer পেয়েছিলাম তা ছাড়া generally খুব একটা পাইনা তো ব্যাপারটা হচ্ছে সেইটাই আরকি আহ MX এর হম আর MX এর customer care service ও খুব একবার আমি বলেছিলাম যে আহ mx আমি আহ এ করে দিচ্ছি আমি cylinder করে দেবো MX কারণ আমি খুব একটা বেশি use করছিলাম না মাঝখানে mx তো আমি বলেছিলাম যেহুতু multiple আহ credit card আহ হচ্ছে একটা headache তো আমি বলেছিলাম যে আমি mx এ call করে যে আমি cylinder করে দিচ্ছি তো তারপরে MX যেটা করলো আমাকে বললো যে হম যে না আপনি cylinder কেন করবেন আপনাকে thousand rupees আমরা gift দিচ্ছি তো সেই thousand rupees আমাকে gift দিয়েছিলো mx থেকে

তো তারপরে আর ঐটাই ওদের strategy ওই thousand rupees gift দিয়ে আমাকে যেটা ওরা আটকে দিয়েছিলো তো তারপর থেকে তো I am continue মানে আমি আহ mx ই use করছি আরকি

আর আপনার কাছে কোন কোন credit card আছে আমার কাছে omex আছে আমার কাছে diners club আছে diners club টা তো বোধয় international server এ লাগে হ্যাঁ ডাইনাস টা international server এ actually ডাইনাসে যেটা সুবিধা হচ্ছে যে ডাইনাসে ওখানে lawns টা free পাওয়া যাই travel এ তো সেইটা use করা হয় ডাইনাসে আমি সেইটাই mainly use করেছি internationaly প্রচুর জায়গাতে যেখানে যেখানে lawns আছে lawns গুলো free তে পাওয়া যাই আহ up to six lawns তো সেইটা অনেক জায়গাতে সুবিধা দেয় তা আমি সেই facility টা বিভিন্ন airport এ use করেছি